c তে string library ফাংশনের কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
string library ফাংশন
এটি কিছু উদাহরণের সাহায্যে করব
এই tutorial record করতে আমি
ubuntu operating system সংস্করণ 1110
এবং gcc compiler সংস্করণ 461 ব্যবহার করছি
string library ফাংশনের ভূমিকা দিয়ে শুরু করা যাক
এই ফাংশনের গ্রুপগুলি strings এ অপারেশন বাস্তবায়িত করে
বিভিন্ন অপারেশন যেমন copying করা কনকেটিনেশন searching ইত্যাদি সাপোর্ট করে
কয়েকটি string library ফাংশন দেখা যাক
এখানে strncpy ফাংশন রয়েছে
এর syntax হল strncpy char str1 char str2 int n;
এটি string str1 এর মধ্যে string str2 এর প্রথম n অক্ষর copies করে
উদাহরণস্বরূপ char strncpy char hello char world 2;
output হবে wollo
এখানে আমাদের কাছে string 2 থেকে wo এবং বাকি অক্ষর string 1 থেকে রয়েছে
এখন আমরা strncmp ফাংশন দেখবো এর syntax হল strncmp char str1 char str2 int n;
এটি string 2 এর প্রথম n অক্ষর string 1 এর সাথে তুলনা করবে
উদাহরণস্বরূপ int strncmp char ice char icecream 2;
output 0 হবে
এখন আমরা string library ফাংশন ব্যবহার করা দেখবো
আমি আপনাকে সাধারণত ব্যবহৃত কিছু string ফাংশন দেখাতে যাচ্ছি
আমি ইতিমধ্যে editor program লিখে ফেলেছি
আমি এটি খুলবো
এখানে string length লেনথ ফাংশন রয়েছে
আমাদের file name হল strlen c
এখানে আমরা string in দৈর্ঘ্য পাবো
stdio h এবং string h হিসেবে এটি হল header files
এটি main ফাংশন
এখানে একটি ক্যারেক্টার ভ্যারিয়েবল arr রয়েছে
এটি ashwini সংরক্ষিত করে
আমাদের কাছে একটি integer ভ্যারিয়েবল len1 রয়েছে
এখানে strlen ফাংশন ব্যবহার করে আমরা string এর দৈর্ঘ্য পাবো
ফলাফল len1 এ সংরক্ষিত হবে
তারপর আমরা string এবং string এর দৈর্ঘ্য print করি
এটি আমাদের return statement
program execute করি
আপনার কীবোর্ডctrl alt এবং t একসাথে
টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
compile করতে লিখুন gcc space strlen c space o space str1 enter টিপুন
লিখুন/str1 dot slash str1 enter টিপুন
প্রদর্শিত output হল
string = ashwini length = 7
আপনি এখানে গণনা করতে পারেন 123456 এবং 7
আরেকটি string ফাংশন দেখি
এখানে string copy copy ফাংশন রয়েছে
দ্রষ্টব্য যে আমাদের file name strcpy c
এখানে আমরা target string we source string copy করব
এখানে source string we ice আছে এটি target string we copied করা have
এটি আমাদের strcpy ফাংশন
এখানে আমরা source string এবং target string print করি
execute করি এবং দেখি
terminal ফিরে আসি
compile করতে লিখুন gcc space strcpy c spaceo space str2 enter টিপুন
লিখুন/str2 dot slash str2 enter টিপুন
প্রদর্শিত output হল
source string = ice
target string = ice
আরেকটি string ফাংশন দেখি
এখন আমরা string compare কম্পেয়ার ফাংশন দেখবো
আমাদের file name strcmp c
এখানে দুটি strings তুলনা করব
এখানে str1এবং str2 রূপে ক্যারেক্টার ভেরিয়েবল রয়েছে
str1 ice হিসাবে এবং str2 cream হিসাবে মান সংরক্ষণ করে
এখানে i এবং j হিসাবে integer ভেরিয়েবল রয়েছে
এখানে আমরা strcmp ফাংশন ব্যবহার করে সেই string তুলনা করব
এখানে আমরা str1 তুলনা করি যা হল ice এর সাথে hello
ফলাফল i the সংরক্ষিত হয়েছে
এখানে আমরা string2 2 তুলনা করব যা হল cream in সাথে cream
ফলাফল j the সংরক্ষিত হয়েছে
তারপর উভয় ফলাফল print করি
এটি আমাদের return statement
program execute করি
terminal ফিরে আসি
compile করতে লিখুন gcc space strcmp c spaceo space str3
enter টিপুন লিখুন /str3ডট স্লেস str3
output 10 হিসাবে প্রদর্শিত হয়েছে
program ফিরে আসি
এখানে আমরা 1 পাই এবং এখানে আমরা 0 পাই
slides ফিরে যাই
সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছি string library ফাংশন
strlen
strcpy
strcmp strncpy
এবং strncmp
নির্দেশিত কাজ হিসাবে
string best এবং string bus কনকেটিনেট করতে একটি c program লিখুন
ইঙ্গিত: strcat char str1 char str2;
string library অন্যান্য ফাংশন ও অন্বেষণ করুন
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
কথ্য tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেওয়া হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact at spokentutorial org তে ইমেল করুন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
এটি ভারত সরকারের ict mhrd এর জাতীয় সাক্ষরতা mission দ্বারা সমর্থিত